কাজটি শেষ হওয়ার পরে এটি একটি অসম্পূর্ণ বাড়িতে পরিণত হবে।

মাঠের এক পাশে একটু অস্থায়ী মঞ্চ দেখা যাচ্ছে যা সম্ভবত কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে।

এমনভাবে ছবিটিতে একটি উৎসবমুখী বা সামাজিক সমাজের দৃশ্য তুলে ধরে।

এই চিত্রে একজন মহিলাকে একটি রত্ন পাথরও কাটার এবং মসৃণ করার মেশিন এ কাজ করতে দেখা যাচ্ছে।

মনে হচ্ছে তিনি পাথরটিকে আরো মসৃণ এবং আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করছেন।

ছবিতে বাঁশ দিয়ে তৈরি একটি বসা ঘর বা লিভিং রুমের আসবাপত্র দেখা যা--

এখানে বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য যেমন টি_ভি অনান্য সরঞ্জাম প্রদর্শিত হয়েছে।

এই ছবিটি একটি দোকানের ভিতরের দৃশ্য সম্ভবত কোনো ইলেকট্রনিকসের দোকান বা শোরুম ।

এর ব্যবস্থা বেশ ভালো এবং সাজসজ্জা আধুনিক সামগ্রিকভাবে ছবিটি একটি কর্মব্যস্ত দোকানের পরিবেশ দেখাচ্ছে।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি পার্লারের দৃশ্য যেখানে কয়েকজন মহিলা চুল বাঁধছেন বা সাজসজ্জা করছেন।

মালাগুলো বিভিন্ন রঙে সাজানো যেমন হলুদ কমলা গোলাপী এবং সবুজ।

এগুলি দোকানের বাইরে ঝুলছে যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

একটি দোকানে বাদ্যযন্ত্র এবং তাদের সরঞ্জাম সাজানো আছে।

কিছু বাদ্য যন্ত্রের ওপর রঙিন কাপড় দিয়ে মোড়ানো রয়েছে আবার কিছু খোলা রাখা আছে।

পাথরটি বেশ বড় এবং সম্ভবত মার্বেল বা গ্রানাইট -এর তৈরি যা নির্মাণ কাজে ব্যবহার করা হয়।

আলিপুর সেন্ট্রাল জেলটি কলকাতায় অবস্থিত এটি ভারতের একটি পুরোনো কারাগার।

ছবিটিতে একটি ফলের দোকান দেখা যাচ্ছে যেখানে বিভিন্নপ্রকার ফল সাজানো আছে।

অবস্থানটি আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গে দুহাজার পঁচিশ সালে আটই মার্চ তারিখে একটি নির্মাণ সাইট ।

ভিতরের পথটি সম্ভবত শিক্ষার্থীদের চলাচলের জন্য তৈরি করা হয়েছে।

দোকানে একজন ব্যক্তি সমত হিসাব মেলানোর কাজে ব্যস্ত দেখা যাচ্ছে।

জঙ্গল কুইন রিসোর্টটি আলিপুরদুয়ার জেলায় একটি সুন্দর স্থানে অবস্থিত এটি সবুজ গাছপালা এবং প্রকৃতির মাঝে ঘেরা।

ত্রিশার্টটি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি বিশ্রাম নেওয়ার জন্য উপযুক্ত।

গাড়িটির ডিজাইনটি বেশ আকর্ষণীয় যেখানে হৃদয় এবং অন্যান্য কার্ভ ব্যবহার করা হয়েছে।

বাজারে সাত বছর নামে একটি ব্যানার দেখা যাচ্ছে যা সম্ভবত কোনো উৎসব বা অনুষ্ঠানের ইঙ্গিত দিচ্ছে।

সব মিলিয়ে ছবিটি একটি ব্যস্ত বাজার দৈনন্দিন চিত্র তুলে ধরেছে যেখানে মাছ কেনা বেঁচা চলছে এবং উৎসবের আমেজ বিরাজ করছে।

জলটির রং হালকা বাদামী যা সামর্থ্য মাটি বা অন্য কোনো বা কারণে ঘোলাটে।

আকাশে মেঘ দেখা যাচ্ছে তাই আবহাওয়া মেঘলা হতে পারে ছবিটি সম্ভবত বর্ষাকালে বা তার কাছাকাছি সময়ে তোলা হয়েছে।

সূর্যের আলো চারপাশ আলোকিত করে রেখেছে হাসপাতালে কাঠামোটি সাদা এবং নীল রঙে রাঙানো।

এটি সম্ভবত কোনো সরকারি বা বড় হাসপাতালের অংশ যেখানে প্রতিদিন বহু মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসেন।

ছবিটি একটি সিনেমা হলের ভেতরের দিশ্য ।

তারা সম্ভবত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোনো পস্তুত হচ্ছে বা কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছে ছবিটা সম্ভবত কোনো বিদ্যালয় বা পতিষ্ঠানের আ প্রাঙ্গণে তোলা হয়েছে।

সারিবদ্ধভাবে বসে আছে তাদের পোশাক এবং সাজসজ্জা থেকে বোঝা যায় যে এটি কোনো বিশেষ অঞ্চলের বা সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যকে তুলে ধরেছে।

পেটের এক দিকে তিনটি ডিমের টোস্ট এবং তার ওপর সাদা সস ও ধনেপাতা দেওয়া হয়েছে।

টেবিল এর উপর একটি ন্যাপকিন একটি রুটি এবং দুটি কফি র কাপ রয়েছে।

স্কুলের ভবনটি সাদা রংয়ের এবং এটি স্থাপন চটি গ্রামীণ অঞ্চলের বিদ্যালয়ের মতো।

দেয়ালে একটি জামাকাপড় ঝুলানোও আছে কক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধারণ।

এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

হলগুলো উজ্জ্বল রঙে রাঙানো যা একটি প্রাণবন্ত পরিবেশে সৃষ্টি করেছে।

শরৎকালে মুকুন্দপুর বাজারে উৎসবে আমেজ।

আলো ঝলমলে পরিবেশে বাজারটি আরো সুন্দর লাগে।

এটি রায়মাটং এ অবস্থিত এখানে থাকার পরিবেশটি খুবই শান্ত ও মনোরম।

কার জন্য কটেজ এবং অন্যান্য আধুনিক সুবিধা রয়েছে।